পাশে একটি গাছ আছে সবুজ কালার -এর।

একটি পাবলিক প্লেস । কিছু মানুষ আ হেঁটে ঘোরাঘুরি করছে কিছু বাইক -এ দূরে একটি লাল বিল্ডিং দেখা যাচ্ছে।

দুটো পাবলিক বাইক -এ করে যাচ্ছে এবং সাদা মাঠ দেখা যাচ্ছে।

এখানে সবুজ গাছপালা দেখা যাচ্ছে। আর পাশে রাস্তা দেখা যাচ্ছে। গাছপালা লতাপাতা গাছপালা এবং বোনের মতন গাছ ই দেখা যায়।

একটি ফাঁকা জায়গা বলে মনে হচ্ছে দূরে একটি বড় মূর্তি দেখা যাচ্ছে ।